এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে লেখা বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়।

এই ছবিটাতে পথমেই দেখতে পাচ্ছি-ই একটি পেট্রোল পাম্প এর ছবি।

এবং এটি একটি পেট্রোল পাম্পের মধ্যে থেকে তোলা ছবি কোনো লোকজন এখানে কিন্তু নেই।

এবং সামনে রয়েছে একটি স্লিপ এবং কোনু বাচ্চা এখানে আমি দেখতে পাচ্ছি না ।

ঘরের মধ্যে কোন লোকজন আমি দেখতে পাচ্ছি না এবং দুদিকে রয়েছে দুটি হলুদ রঙের বাস ।

গাড়িতে একটি লোক পা তুলে দাঁড়িয়ে আছে আর একটি লোক মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং তার সামনে রয়েছে দুটি সাইকেল ।